পাশে একটি ঘর রয়েছে এটা সাদা কালার করা।

সামোনে অনেক গাছ রয়েছে ছোট বড়।

একটি লাল কালার -এর চেয়ার রয়েছে ও একটি টয় ট্রেন দেখা যাচ্ছে।

আলমারিটিতে একটি ছবি লাগানো রয়েছে। ছবিটি বলরাম সুভদ্রা ও জগন্নাথ দেবের।

এটা দেখে মনে হচ্ছে একটা বিল্ডিং বিল্ডিংটি দোতলা করা।

এখানে কয়েকজন লোক দেখা যাচ্ছে।

খয়রি কালার পর্দা দেখা যাচ্ছে।

এখানে অনেক লাইটিং দেখা যাচ্ছে।

মাঠে অনেক সবুজ ছোট ছোট ঘাস রয়েছে।

অনেক গাছ দেখা যাচ্ছে।

এখানে একটি টেবিল ও চারটি চেয়ার দেখতে পাচ্ছি।

ওয়াল -এ একটি সুইচবোট রয়েছে।

বাড়িটির সামন কাঁচা মাটি।

ওখানে একটি ল্যাম্প পোস্ট রয়েছে।

এখানে অনেক ছেলেমেয়ে রয়েছে।

বর ঘিয়া কালারের শেরওয়ানি ও মেরুন কালারের পাগড়ি পরেছে।

এটা দেখে মনে হচ্ছে একটি বাইক -এর শোরুম ।

একটি সাদা কালার -এর কুকুর রয়েছে।

এখানে কয়েকজন লোক চেয়ার -এ বসে আছে ও কয়েকজন দাঁড়িয়ে রয়েছে।

দেখে মনে হচ্ছে এখানে ছট পূজা হচ্ছে।

অনেক লাইট -এর আলো দেখা যাচ্ছে।

অনেক লোক ও মহিলা রয়েছেন।

সামোনে অনেক ছোট বড়ো গাছ রয়েছে।

এখানে একটা সাদা টব দেখতে পাচ্ছি-ই।

ঠাকুরের রটটি উ গাঁদা ফুল দিয়ে ভালো ডেকোরেশন করেছে।

নীচে কার্পেট রয়েছে যেটা লাল কালার ।

শাড়ি দেখা যাচ্ছে অনেক।

অনেক কটি জানালা রয়েছে জানালায় গ্লাস লাগানো।

একটি ইস্কুটি ও একটি বাইক দেখা যাচ্ছে।

গ্যারেজ -এর ভেতরে অনেক যন্ত্রপাতি দেখা যাচ্ছে।

বাইরে অনেক ব্যাটারি পড়ে রয়েছে।

অফিস -টি নীল ও খয়েরি কালার করা সাথে হলুদ বর্ডার দেওয়া।